স্কুলের একদম উপরে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে।

বিছানার উপর লাল রঙের একটি চাদর রাখা আছে।

রুম -টির দেওয়ালে একটি টি_ভি সেট করা আছে।

বতল ও প্যাকেটগুলির উপরে ম্যাংগো লেখা আছে।

এই রুম -টির সব দেওয়াল গুলো সাদা রঙ করা।

রুমটির কর্নারে একটি স্পিকার লাগানো রয়েছে।

এখানে কয়েকটি দোকানের সামনের ছবি দেখানো হয়েছে।

ইস্কুল ঘরটির দেওয়াল ও পোস্টগুলি সাদা রঙ করা।

এখানে একটি আধুনিক মরুলার কিচেন দেখা যাচ্ছে যেখানে সবকিছু সাজানো।

ঘরটির উপরের ফাঁকা দিয়ে বাইরের আলো ঘরের ভি ভিতরে প্রবেশ করছে।

এখানে একটি বাইক সার্ভিসের একটি দোকান দেখা যাচ্ছে।

ঘরটির সিলিংয়ে অনেকগুলো লাইট লাগানো রয়েছে।

এখানে কয়েকটি মেশিন কালো ও হলুদ রং করা--

এটি কোন একটি সরকারি অফিস রুম ।

এখানে একটি দোকানঘর দেখা যাচ্ছে।

দোকান ঘরটির সামানে অনেকগুলি সোফা রাখা আছে।

বেশ কিছু লোকজন রাস্তা দিয়ে হেঁটে চলেছে।

এখানে অনেকগুলি রঙিন লাইট লাগানো রয়েছে।

একটি মাছ দোকানের দেয়ালে বৈদ্যুতিক মিটার লাগানো রয়েছে।

এখানে পাঁসটি মেয়েকে নাস করতে দেখা যাচ্ছে ।

পেছনে পর্দায় একটি উম্ শিব ঠাকুরের ফোটো রয়েছে।

এখানে একটি কার্যক্ষেত্রের ঘর দেখা যাচ্ছে।

জলাশয়ের পাশে বড় বড় পাথরের উপস্থিতি দেখা যাচ্ছে।

মাঠটির মাঝখানে বল খেলার জন্য নেট বাঁধা রয়েছে।